এখানে একটি নাস পরে রয়েছে টেবিল এর উপর একটি জলের বোতল দেখা যাচ্ছে|

ভেদা মাছ সব অনেক নানান ধরণের মাছ দেখা যাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে।

এখানে গেট এর পর্দা জানালার পর্দা।

এটা একটি ব্যাগ রাখা রয়েছে ব্যাগ - এর মধ্যে ইলেকট্রনিক্স জিনিস রাখা রয়েছে তার সামনে একটি ব--

এখানে এটা একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান।

গেট - এ সামনে লতাপাতা-আ যু--

আর গেট এর ভিতরে একটি বড় দেখে বাড়ি দেখা যা--

ডান্স বার -এর দেওয়ালের এর রং গুলো দেখতে বেশ সুন্দর হলুদ বেগুনি রঙ্গ--

দেখা যাচ্ছে গরুর গাড়ি দুটো গরু দেখা যা--

মেয়েদের জামা কাপড় পাওয়া যায়। আর এখানে দেখা যাচ্ছে--

শর্ট গার্লস দেখা যাচ্ছে পাঞ্জাবি গুলো বেশ দেখতে দেখতে অনেক সুন্দর--

এখান এখানে একটি মাঠের মধ্যেএ ছোট ছোট বাচ্চারা তাদের--